কেন চাকরি করতে চাও, এই চাকরিটাই বা কেন করতে চাও আর তোমার বিশেষ কোনো গুণাবলী আছে কিনা। তোমার কোন কিছু জানার আছে কিনা এটা ওরাই জিজ্ঞাসা করবে আরে ধরনের কিছু common প্রশ্ন। আপু interview তে কি ওই দিনই কি জানিয়ে দিবে কার কার চাকরি হয়েছে কার হয়নি কবে join করব কিনা। সাধারণত না phone করে জানিয়ে দিবে যাদের select করা হয়েছে। আপু আমি যদি selected হয় তো আমাকে কি করতে হবে? তুমি যদি কাজটা করতে চাও তো অবশ্যই তাদের জানিয়ে দিতে হবে নির্ধারিত সময় এর ভিতর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আসতে হবে। আর যদি কাজটা না করতে চাও সে ক্ষেত্রে মানা করে দিবে। আপু এসব কি বলেন চাকরি হলে মানা করবো কেন আর আমাকে যদি select করে অবশ্যই হ্যাঁ বলবো না বলার তো প্রশ্নই আসে না।

বেতন কত দিন পরে পাবে আহ কোন ধরনের আর্থিক লেনদেন আছে কাজের সময় পরিবেশে মানিয়ে নিতে পারবে কিনা যেদিন তোমার interview নিবে তোমাকে খুব মনোযোগ সহকারে ব্যাপার গুলো, তাই সবকিছু জানার জন্য interview সময় টা ব্যবহার করতে হবে উত্তেজনা মোহের বসে হ্যাঁ বলা যাবে না। আপু interview এর সময় তো interview এর চিন্তায় থাকব যে পারবো কিনা এতকিছু কি আসলে খেয়াল করতে পারব?

আপু এত গভীরভাবে তো ভেবে দেখিনি।

জেনে-শুনে-বুঝে আগাতে হবে কোন প্রকার আর্থিক লেনদেনে জড়াবে না মনে রাখবে তুমি কাজের বিনিময় অর্থ উপার্জন করতে আসছ।

আপু এটা যদি একটু বিস্তারিত বলতেন বুঝতে পারতাম আসলে এ সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে এই বিষয়টা তো বেশ বড় মানে লোক ঠকানো প্রতারণা থেকে তুমি কিভাবে বাঁচবে বা উম কিভাবে তাদের চিনবে, এটা বেশ সময়সাপেক্ষ ব্যাপার এত অল্প সময় আসলে তোমাকে বোঝাতে পারবো না তোমার হাতে কি অনেক সময় আছে? নাকি ব্যস্ত? আপু আসলে একটু ব্যস্ত। এই জন্য এইটা বুঝতে গেলে আরো একটু বেশি সময় নিয়ে আসতে হবে কারণ এর ভেতরে আসলে একটা বিষয় না অনেক অনেক আহ কথা আছে। অনেক বিষয় একসাথে চলে আসে আর যদি সেভাবে না বলিতো বুঝতেও পারবেনা।

আচ্ছা আমার সাথে এমন টা যেন না হয় এটাই চাইবো কাল ভালো কিছু না হোক খারাপ কিছু যেন না ঘটে। main কথা হচ্ছে ভয় পাবেনা নিজের উপর আত্মবিশ্বাস রাখবে। Okay recording শুরু হয়ে গেছে তো আমি প্রথমে starting করছি দ্বীপশিখার সাথে অনেক দিন হলো আমার কোনো discussion হয়নি অরিত্রার সাথে তো হতেই থাকে কালকে আমরা অরিত্রার সাথে

গোলু বলে ওর একটা ভাই আছে ওর ভাই টা খুব ভালো story বলতে জানে, আমি ও একটা story বলেছি ওই যে একটা story আছে না যো হোতা হে আচ্ছেকে লিয়ে হোতা হে ওই ওই story টা বললাম ওদের কে শোনালাম অরিত্রা কে তো আমি আগেই শুনিয়েছি But গোলু কে শোনাই নি তো গোলু কে শোনালাম। গোলু আবার আমাকে এটাই অন্য একটা story শোনালো তো এই সব আর কি কাল কে চলছিল অনেক ক্ষণ ধরে এই সব নিয়ে আমরা গল্প করছি। আর এ দিকে যা গরম পড়েছে আসাম দিকে তো ঠান্ডা weather এখন বৃষ্টি পড়ছে কিন্তু ঐখানে গরম শেষ হচ্ছে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবার বলো তুমি দ্বীপশিখা?

ভালো লাগছিলো এক দিকে কিন্তু সারাদিন বৃষ্টি থাকলে তো আর ভালো লাগে না একটু বাইরে হোলে যেতে পারি না কাদা কাদা হয়ে যায় তখন তো ওটাই কিন্তু এমনি ভালো ছিল weather টা ভালো ছিল আজকে আবার ওই রোদ্রু আবার তেজি হয়ে গেছে গরম তো চলেই এসছে আবার। তার পর ওই, বাকি তোমার কত recording কটা হলো অমিত? আমার তো ওই পনেরো টার মতো হয়েছে মনে হয় আমি তো অত হিসেব করিনি।

মানে আহ তিথিকা তোমাকে কি call

তো ভাবলাম চলো recording করি তো আমি বললাম যে ঠিক আছে তুমি অনঅরিত্রা কে phone করো আহ ও করবে কি না তো ও তোমাকে তাই phone করেছে তো ও আমাকে বললো তুমি phone তুলছো না আমি বললাম দেরি হবে বা কিছু একটা তারপর

ও আচ্ছা না আমার আসলে আহ তোমার ওই call করছিলো তখন আমি ছিলাম না তখন মায়ের ওখানে গেছিলাম, মা আগাছা টা তুলে দিতে বলছিলো তো ও গুলো তুলে দিছিলাম। তো আমি বললাম কিসের জন্য call করছে তাই তোমাকে জিজ্ঞাস করলাম। হ্যাঁ ওই recording এর জন্য করেছিল আর কিছু না তো ও may be এখন busy হয়ে গেছে তো তাই ও চলে গেছে may be তাই group এ reply করিনি তো আমি chat লিখছিলাম আমি গান শুনতে শুনতে আমি ভাবলাম গান শোনা ছাড়া একটু recording করে ফেলি কিছু তো Profitable হবে তো তাই আমি হ্যাঁ করে ফেললাম। এবার অমিত বলো অমিতের ও কি আজকে কি ওই আহ সেই এর issue আছে তোমরা কি বলো ওটা কে asabel না কি বল বলো তো? না না ওরম কিছু না আমার system issue এ বলে কিছু নেই না আমার তো হম আমি আলাদা আমার system issue হোক যে হোক আমাকে কাজ করতেই হবে ঠিক আছে। হ্যাঁ ও অরিত্রা ভুল বলে এসব ও তো ঘরেই খুব কাজ করে না এই জন্য আধা সাদা অনেক কিছু করে অনেক কাজ পারে ভালো ভালো dish জানে বানাতে তুমি কিন্তু ওর থেকে ভালো ভালো item জেনে নাও। খাওয়া দাওয়ার কোনো item এ মানে এ রকম কোনো item নেই যেটাতে তোমাকে ও suggestion দিতে পারবে না এত ভালো ভালো item জানে না মানে বলার মতন। মানে আমাকে তো আহ literally খাইয়ে খাইয়ে পারলে মোটা করে দেবে এরম situation হবে কখনো কখনো। আর যে মানে যাই বলো সব কিছুর দিক দিয়ে knowledge আছে ভালো আমি কাল কে dressing আমাদের dressing sense নিয়ে কথা হছিলো তো ওই অনেক গুলো কাগকাপড়ে অনেক গুলো suggest করে দিয়ে ছিল ও আমাকে ও গুলো মানে literally ও গুলো পড়লে মানুষ বলে যে হ্যাঁ খুব ভালো choice তো ওটার কথাই বলছিলাম সকাল বেলা ওইটা নিয়ে discussion হছিলো। একটা এখানে গরম টা একটু কমলে একটু বেরোবো ভাবছি কোথাও কোথাও বেরোতে পারছি না ভীষণ গরম লাগছে Two thousand twenty-two তে এখনো মনে হয় কত যায়গায় ঘুরেছি এই two thousand twenty three আসার পর আমার তো মনে হয় কোথাও ঘোরা হয়নি two thousand twenty two তে মোটামুটি চার পাঁচ বার ঘুরতে গেছি এইবার তো যাওয়াই হয়নি একবার ও

হ্যাঁ তেমন late এই ভাবছি ভীষণ গরম তো না মানে গেলে শরীর খারাপ হয়ে যাবে মানে আমি ভাবছিলাম কবে থেকে বলবো বলবো একটা জিনিস তোমাদের love story বিষয়ে একটু জানতে চাই তো কে বলবে অদিতি বলো নাকি অরিত্রা বলবে অরিত্রা বলো, না না আমি পরে আরে এটা তো আমি ভালো মতো বলতে পারবো না তুমি বলো না তুমি খুব সুন্দর ভাবে মানে গুছিয়ে বলতে পারো জিনিস গুলো আমার তুমি আমার জানোই তো সব কিছু অগোছালো টাইপ থাকি তুমি সুন্দর বলতে পারবে ওর থেকে না ওকে কখনো না বলবে story বলতে মানে কসম সে বলছি আমি রাত্রি বেলায় কখনো কখনো ধরো ঘুম আসে না বা এটা honestly বলছি যেটা হয় ঠিক আছে ওকে কখনো story বলতে বলবে বাপরে এত সুন্দর ভাবে ওই যায়গাটাতে actually voice টা কেমন ছিল আওয়াজ টা বেশি ছিল কম ছিল কি ভাবে হচ্ছিলো situation কি পুরো feel করে দিবে এত সুন্দর ভাবে ও বলতে জানে মানে বহুত বহুত ভালো ভাবে বলে story এত সুন্দর ভাবে বলে না মানে তুমি শুনতেই থাকবে শুনতেই থাকবে বহুত ভালো লাগে শুনতে আহ তুমি বলো তুমি বলো

তুমি বলছো মানে তুমিই বলবে বেশি বকর বকর করবে না তোমাকেই বলতে হবে এটা এরম করলে হয় তুমি বল পহেলা পহেলা এরম করলে হয় বলতো আমার তো আমি তো আমার বলার কিছু নেই সে রকম করে ভাবলাম phone করে একবার বলে দেবো phone a phone বলতে কেমন যেন একটা অজিব লাগছে

travel করতে বহুত বেশি ভালোবাসে যে কোনো জায়গায় মানে যে কোনো জায়গায় তুমি বলো যদি কোনো জায়গায় ঘুরতে যাবে তো ওই জায়গার বিষয়ে তোমাকে মানে অনেক কিছু knowledge পেয়ে যাবে তুমি কোথায় কি আছে কি সেই মাছ কি খায় কি খেলে ভালো আমরা আমার এখনো মনে আছে তোমার হিমাচল যখন গিয়ে ছিলাম ওই খানে একটা shop আছে shop এর মধ্যে fish cake ভালো ওই কোন কোন কণার ভেতরে ওইটা ওই দোকান টা খোঁজার জন্য আমরা কত কত দূর হেঁটে ছিলাম এখনো মনে আছে ওই fish cake টা খাওয়ার জন্য fish cake টা ওটা মানে আমাকেই খাওয়াবে গেলাম গিয়ে টিয়ে তারপর ওখান থেকে শুদু একটা মানে ওই cake ও না literally ওই কি বলে pastry এর মতো একটা just ঠিক আছে কিন্তু খেতে খুব ভালো ছিল খুব ভালো মানে home made বানাচ্ছিল সব টা ও কোথা থেকে কোথ থেকে খুঁজে বেরকরেছে ও ওই সব জিনিস এর knowledge খুব ভালো হ্যাঁ কাবাব খেতে খুব বেশি ভালোবাসে মানে আমি আমরা last যখন meet হয়ে ছিলাম এখন ও মনে আছে আমরা বল্লে বল্লে ধাবা তে গেছিলাম কোলকাতায় অনেক famous তো ওই ওই খানে গেছিলাম ওইটা ভালো restaurants টা খুব famous ঠিক আছে তো ওইখানে কাবাব একটা জায়গায় খেয়ে ছিলাম কাবাব টা যা ভালো বানিয়ে ছিল বলার মতন একবার এখনো মনে আছে খেয়ে ছিলাম বাপরে বাপ্ যখন খেতে যাই তখন কি হয় ওর যে গুলো favorite জিনিস ও টুক টুক টুক টুক করে খায় এত ভালো লাগে এর থেকে কি বলবো মানে বলার মতন আর এই সব টুকটাক জিনিস হতে হতে then ওই ফল ওই সব আর কি বলবো সে রকম কিছু ক্ষতরনাক type story নেই আর starting থাকে বলতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যাবে। এই কি ভাবে meet হয়েছে কি না তো ওটা পরে না হয় একদিন share করবো আর যেটা বলছিলাম আর এই সবই হয় বেশির ভাগ বেশি টা বলা যাবে না অনেক বেশিক্ষন বলেনিয়েছি।

বা কত দিন হয়েছে relationship মানে ভাল্লাগে তারিফ করতে থাকো বা কিছু একটা তো ওটা শুনতে ভাল্লাগে তো তাই আমি একটু story টা জানতে interested এবং অরিত্রি কিছু বল তারপর অমিত বলবে story টা ও ওরকমই সারাদিন এ খালি বলতে থাকে জানো তো আর এ, আমার সঙ্গে ও রকম করবে সারাদিন type করতে থাকে আর ঝগড়া ও করে আমার সাথে তখন আবার আমার যে গুলো খারাপ সে গুলো বলতে থাকবে বলতে থাকবে বলতেই থাকবে তবে হ্যাঁ ঐগুলো নিয়ে ও বলে আমি তোমাকে ওই যে কাবাব টা বললো না আমি তোমাকে ওই যে কাবাব টা বললাম না আমি তোমাকে দীপশিখা একটা তুমি কি রান্না করতে ভালোবাসো আমি নিজে ও recently ওটা দেখছি ওটা youtube থেকে দেখেছি But ওটা একটু মানে healthy because healthy বলতে ওটা কে তুমি healthy ভাবে বানাতে পারবে ওটা তে তেল বেশি লাগবে না because মানে কাবাব যেটা আছে মানে তান্দুরি chicken যেটা আর কি ওটা বোরে নাকি date ফাইট করলে ওটা খাওয়া যায় কারণ ওটার মধ্যে বেশি নাকি তেল দেওয়া হয় না তেল টাই খারাপ মশলা তে কিন্তু খারাপ কিছু নেই তেল টাই খারাপ তখনি তেল টা বেশি লাগে না আমি তোমাকে recipe দেব যেহেতু তুমি বলেছো তুমি খেতে ভালোবাসো যদি তোমার রান্না করতে ভালোলাগে তবে তোমাকে দেব ওটা just yummy আমি just কি বলে ওই চাটনি টা যেটা দেয় না একটা green color এর চাটনি

ওই group টা তে পাঠাবো কারণ পাঠাবো নাকি personal পাঠাবো কারণ এ তো vegetarian তো তাই বলে দাও সেই অনুযায়ী পাঠাবো। এ personal দিলে ও হলো group এ দিলে ও হলো কিছু একটা হবে না কিন্তু আমি মানে রান্না করতে তো ভালো পাই কিন্তু আমার মা না আমাকে না একদমই দেয় না একদমই না বলে কি এখন এ সব করতে হবে না শশুর বাড়ি গিয়ে বা জামাই বাড়ি গিয়ে ও সব তো life time করবি

জল দিয়ে ও আমি ওটা কে wash করি না যখন আমি ঘরে থাকি সব মা ই করে জানিনা বেশি আদর করে আমাকে নাকি জানিনা কি বলবো এবার অমিত বলো starting কোথা থেকে stared হয়ে ছিল কিছু একটা

Pilot project বলে নাম ছিল Pilot project twenty nine k মানে আমাদের একটা মানে আছে আমাদের তো সেটাকে modify করার জন্য একটা project বেরিয়ে ছিল তো pan india label এ আমার নাম nomination হয়ে ছিল তখন আমি project টা পেয়ে ছিলাম তো সেই project এ আমার team এ ও এসছিল তো তখন থেকে কথা টথা তার পর আমাকে কিছু question করে ছিল then we have stared a talking অনেক দিন হলো কথা টথা হল then এই ভাবে আর কি

ও ওই দু তিন বছরের বড়ো বেশি না

না গো মিথ্যা কথা বলছে ও আমার থাকে দু বছরের বড়ো আরে ও তখন আমাদের সাথে কি করেছে বলতো ওই Pilot project টার time এ না

আমার একটা question ছিলো আমাদের একটা কিছু article আমাদের follow করতে হয় article তা হচ্ছে নাম number ছিল two nine double jero মানে তোমার জিও তে কখনো কম করো internet proprietor ইসু নিয়ে তা হলে আমাদের ওই article টা follow করতে হয় তো ওইটা নিয়ে project টা ছিল তো project টা যখন আমি ওকে আহ আমাদের যে project টার নাম দিয়ে ছিল Pilot project twenty nine k তা আমি ওকে ওটা নিয়ে question করেছিলাম because ওর project টা ওর under এ ছিল আহ তখণ first ওকে massage করেছিলাম যে sir twenty nine k কি করে হয় তখন তো senior ছিল মানে আমার যেহেতু senior ছিল তখন এখন তো নাম ধরে ডাকি তখন তো আর boyfriend ছিল না তো নাম ধরে ডাকতাম না বললাম sir twenty nine k কেন article টার number তো two তোমার two nine double jero তা হলে two point nine k হবে twenty nine k কেন তো ওটা নিয়ে ও খুব হেসেছি ও কি করবে ওপর থেকে যা management থেকে যা order আছে সেই অনুযায়ী article টার নাম হবে এই নিয়ে আমাদের কথা আর কি stared হয় তারপর article টার যা যা question থাকতো সেটা টা নিয়ে কথা বলতাম, বলতে বলতে আসতে আসতে কথা হতো গল্প হতো

Hight আর এর টা বলবো hight এর story টা আমার যে দিন first meet হয়ে ছিল অরিত্রা যদি permission দাও হ্যাঁ এটা তুমি বলো এবার কি হয়েছে অনেক দিন হলো online কথা টথা হলো সব কিছু হলো then তো কি হলো ওর hight বেশি তো তো এটা চাপ হচ্ছিলো তো hight টা match হবে কি হবে না ওটা নিয়ে একটা চাপ ছিল তো Hight measuring সে রকম কিছু বাড়িতে টের ছিল না মোটামুটি আমার hight আছে ওর ও hight ভালো আছে মানে মেয়ে দের হিসাবে hight ভালো তো কি করবে Last এর দিকে আমরা অনেক কিছু দিয়ে hight মাপলাম বোতল তারপর তোমার মশার ব্যাট মশা মারা যে ব্যাট ও গুলো দিয়ে অনেক কিছু দিয়ে hight মেপে নিলাম তার পর বললাম যাই হোক hight বেশি হওয়া উচিত কেন কি দেখো এবার কারোর সাথে দেখা করতে গেছো কোনো ঠিক আছে এবার hight টাইট সব কিছু ঠিক থাকলে তখন তুমি কথা টা কে একটু এগিয়ে দিতে পারবে বা অন্য কোনো discussion যাবে এ hight ফাইট ছোট হয় বা একদম নাটা হয় ছেলেদের hight যদি নাটা হয় তখন তুমি আগে discussion এ কোথায় যাবে তো ওইখান থাকে আবার কোথায় যাবো ও আবার নিজের ঘরে চলে যাবে আমি আবার এসেযাব তারপরে তো কিছু আর হবে না ওই tension এ একদম পুরো আমার মাথা পুরো ঘাবড়ে যাচ্ছিলো

যে hight টা match হবে কি হবে না hight টা match হবে কি হবে না then chiken হম এটা তে অনেক টা বেশি special ছিল like আমি expected করিনি এত তা সুন্দর photo তে দেখছিলাম ভলোই লাগছিলো ভালো ছিল then আমি bridge তা থেকে নামছি আমার মনে আছে উল্টো ডাঙ্গা bridge টা থেকে তো আমি ভাবছিলাম হ্যাঁ সুন্দরী ভবে then ও এরম করে একটা জায়গায় দাঁড়িয়ে ছিল আমার তো large আমি তো শাহরুক খান fan already তো মে হু না তে যেমন গান বাজতে থাকে না তুমে যো মেনে দেখা গান টা যেমন ওই রকম মনে হচ্ছে চারিদিকে violin বাজছে ঠিক আছে মানে Completely shocked ওই যে লাইন টা আছে না ইতনি তুম কিউ খুবসুরত হো আর বেশি আগে বলবো না নাকি হিন্দি তে চলে যাবে সব word গুলো ওইটাই আর কি তো first time কম মানে আমি বহুত বেশি confidant থাকি এত বড়ো বড়ো manager লেবেলের বড়ো বড়ো লোকের সাথে আমি meet করেছি এখানে আমি বড়ো বড়ো মন্ত্রী দের সাথে বসে আমি dinner হয়েছে IPS লেবেলের officer দেড় সাথে তখোনো আমার under confidant feel হয়না কখনো but ওইদিন টা তে হয়েছিল literally তো আমি একটু nerves ছিলাম Thenselfie বললাম আমার তখন one plus এর phone টা নতুন কিনেছিলাম selfie নিলাম then ওই আরকি বুঝেছি বুঝেছি আমার তো ভালো লাগলো but এটাই একটা interesting যেন হয় না কোথাও কোথাও শুনেছি এরকম teacher আর student এর ও হয় love story মানে ওই বলতে ওই মানে কম age এর কম age এর আজকাল তো কম age এর মানুষ রা তো teacher হয়ে যায় তো ওই সব তো ওই সব শুনতে থাকো তোমরা ও একটু but ভালো ভালো কথা বলে অরিত্রার বিষয়ে ওটা শুনে জানতে ইচ্ছে হয় interesting সব ভালো লাগে কেন কি মেয়ে রা তো এই সবই ভালোবাসে ওদের কেউ cear করুক বা ওই সব অরিত্রা ও ভালো আছে ওর ফটো ও দেখছি তো তারপর ও মানে অরিত্রা কত দিন হয়েছে relationship এ? আমাদের আমাদের দু হাজর একুশ এ অক্টবরের প্রথম দিকে stared হয়েছে তো almost এই বছর দু বছর complete হয়ে যাবে অক্টোবরে আচ্ছা আচ্ছা তাহলে একটু time বলছে তোমাদের তোমরা কিএক জায়গায়রি নাকি আলাদা আলাদা জায়গার আমি থাকি নৈহাটী তে ও থাকে রানীগঞ্জ এ আমাদের আলাপ ওই করতো কথা বলতো ওইখান থাকেই আর কি আলাপ হয়েছে আচ্ছা আচ্ছা বুঝছি তো ওটাই ওখানে তো মানে তুমি কি অমিত কি এখন আসাম এ আসামে কেউ আছে তুমি কি জানো তুমি যে বললে আসামে বৃষ্টি হচ্ছে পুরো আসামে আমার আমি handle করতে হতো আমাকে এই জন্য জিও তো এই জন্য আমি জানি আমার আসামে team আছে আমি এখন আসামই দেখি আপাতত ঠিক আছে তো এই জন্য আমি জানি এই জন্য আমার যত team member সব আসামের এই জন্য আসামের প্রতিটা জায়গায় network department এ কে কে আছে area হিসাবে network এ কে কে আছে তারপরে তোমার আসামের weather এ কি চলছে কি না কোথায় network এর problem আছে সব কিছু আমার কাছে update আসে এই জন্য আমি জানি আচ্ছা আচ্ছা ওটাই আমি ভাবলাম তুমি তো ওখানে আছো তো কি করে জানতে পারলে abusaly friend ব্রেন্ট থাকবে কথা বলো এত ভালো ভাবে জানতে পাও তাই বললাম Literally বাকি অমিত আর ঘরে কে কে আছে?

ঠাকমা আছে কাকু আছে

আমি তো বললামই দাঁড়াও time আছে এখন বলতে পারবো না ঠিক time মতো করবো দাড়ি ফাড়ি নেই তারপর করবো ইচ্ছা তো আছে মানে আহ পঁচিশ এর last এর দিকে but দেখাযাক এখন ততদিন যদি দায়ত্ব

তো ও মানে এবার কি হয়েছে আমার পিসির ছেলে টা আমাকে একবার massage করলো তো আমার একটা best friend আছে আমাকে বলছে তোর যে একটা best friend আছে ওকে না আমার friend এর ভালো লেগেছে তো ও single ফিঙ্গেল আছে নাকি তো আমি বলছি না ও তো relationship এ আছে আর ওটা তো toxic relationship ওদের break up হয় আবার চলে যায় তেমন কিছু একটা

তো আমি বলছে ঠিক আছে তো আমি number টা দিয়েছি সে এবার আমাকে phone করছে আমাকে বলছে যে আবার জিজ্ঞাস করছে কেমন আছো কি করছো হেনোটেনো তখন আমার আমি মাসির ঘরে ছিলাম মাসির ঘরে কালীপুজো ছিল

acutely ও ছেলে টা আমার সাথে ও ছিল আবার ওর ex এর সাথে ও ছিল তো তেমন করে তাই আমি break up করে ফেলেছি but কিছু একটা তো ওটা বলতে বলতে আমি একটু একটু মানে চোখের থেকে জল পড়ছে বুঝে গেছে তাই আর কিছু জিজ্ঞাস করেনি তারপর আসতে আসতে না এমন করতে করতে তো ও তখন graduation এর জন্য গোয়াহাটি বলে গোয়াহাটি shift হয়ে গেছিলো ঘরটায় লংকার side এ মানে আমাদের এখন থেকে আধা ঘন্টা দূর তো গোয়াহাটি shift হয়ে গেছিলো তো তখন একলা থাকতো ওদের joint family তো মানে ঘরে ভীষণ লোক আছে but গোয়াহাটি তে গিয়ে ও একলা রানতে পারতো সব একলা করতে লাগতো তো ও flat নিয়ে ছিল পিজি নাম এ তো ও আর একটা friend থাকতো তো তখন ও যখন free time পেতো তো আমাকে call করতো তো এমনি কথা বলতাম বলতাম তারপর আমাকে একদিন বলছে কথা বলতে বলতে Phone টা হয়ে গেছিলো তো আমাকে একদিন বলছে তুমি দেখা করবে, আমি বললাম কি কোনো দেখা করবো? ও বললো না একটা কথা আছে এমন করে আমি আর আমার friend আসবে তোমাদের ওইখানে তুমি আসবে নাকি? আমি বলছে কি না তো আমি বললাম কি না আমার collage আছে তারপর class ও আছে আমি করবো না একটু কারণ রয়েছে সে বললো আচ্ছা ঠিক আছে তবে আবার বললো চলো না একদিন দেখা করি তখন new year ছিল তো fast january বলছে আজকে দেখা করবে আজকে তো তোমার কোনো class class থাকবে না আজকে তো New year চলো তা হলে একবার please request করছি আমি বললাম তো ঠিক আছে তো চলো actually আমি তোমাকে like করতাম but আমি জানতাম তুমি relationship এ আছো তাই তোমাকে তো directly বলতে পারি না তাই তোমার friend দের থেকে জিজ্ঞাস করে ওই সব বলছিলাম আমি বললাম আচ্ছা ও বললো ওই সব relationship সেলাসেন ও একটা relationship এ ছিল ওটা মেয়ে ছিল একটা ওই মুহূর্তে ও কি করতো মানে ওদের Long distance ছিল এবার মেয়ে টা একটু মানে কি মানে ও কোনো একটা মানুষ চায় যে ওর সাথে সবসময় থাকুক আর মানে কি বলবো তো মেয়ে টা কি করতো আবার একটা ছেলের সাথে চলে গেছিলো twelve আর exam ছিল তো তখন ও break up করেছিল তো ওর ভীষণ মানে ও মেয়ে টা কে খুব ভালোবাসতো খুব বলতে খুবই তো ওর তো তেমন করে আসতে আসতে চলে গেছে এবার তোমরা কিছু বলো ভীষণ time বলেছি twenty four minutes হয়েগেছে তোমরা বলেদাও আমি তো খেতে যাচ্ছি যার মানে তোমরা কথা বলে নাও অমিত বলো এ রকম love story শুনলে খুব কষ্ট হয় আমার মেনে নেওয়া টা এই ভেঙে যাওয়া টা খুব কষ্টের ব্যাপার যাদের ভাঙে তারাই জানে অরিত্রা এবার বলো কিছু অরে আমি ধোনে পাতার ফুচকা করে দিছিলাম মা এসে বলে ধোনে পাতার চাটনি বানাবে সেই জন্য ধোনে পাতা টা পরিষ্কার করেনিতে তো

মুসলি তে কিছু হচ্ছে না সত্যি এত হালকা breakfast পেটই ভরছে না আমার মুসলি তে, ঠিক আছে আমি তো বয়েল এই খেলাম এখন ও পর্যন্ত সকাল বেলা exercise করেনিয়ে ছিলাম তো এখন আর মনে হয় না দুপুর বেলা আর একটু exercise করবো সকাল বেলা already করা হয়ে গেছে তো এখন আপাতত কি করবো তোমার কাজ এই গুলো সব শেষ করে তারপর এই করে নেবো ভালো মতো fresh হয়ে তারপরে তোমার একটু rest করবো rest তো আজকে হবে না কোনো তিন টা থেকে call listening আছে call listening আজকে আবার আমার date মানে আমাকে call play করতে হবে আজকে দেখি এখন ওটা ও একটা আলাদা কাজ বেড়ে আছে ততক্ষন তিন থেকে আবার আমি busy থাকবো মোটামুটি এক ঘন্টা চার টা অবধি ঘুমোতে পারবো না ঘুম টা হচ্ছে না এই জান আমার কাছে না আবার একটা ওই এ আসলো তোমার এই এই account follow করতে হবে blogger দের follow করতে হবে

জানি না এটা কি তা আমাকে বললো আমি একটু খানি করে দেখেছি আর কিছু করিনি এখন ও পর্যন্ত দেখা যাক আমি আবার দেখবো ওটা তে আদোও টাকা দেয় কি দেয় না এবার এ দ্বীপশিখা বল ওটা কি? Intarnation number দিয়ে massage করেছে নাকি indian number দিয়ে আর একটা? কি একটা seven plus seven আছে তারপর seven Four seven Three Six one Eight double Nine এটা কে দেখে তো indian ই তো লাগলো ওরা যেটা বলছে ওরা তিন টা না চার টা account এ follow করতে বলবে একটা account এ follow করলে কমসেকম চারশো টাকা দেবে তো তুমি ওটা follow করে নাও করে আবার unfollow করে দিও তার পর আবার যখন ওরা Fourfifty বা five hundred তোমাকে একটা payment করবে হ্যাঁ payment করার পর তোমাকে একটা telegram এ add করবে তোমাকে ওখানে বলবে যে তুমি তো টাকা পেয়েছ তো এবার তোমার investment করতে হবে তুমি follow করে পাঁচশো টাকা আগে নিয়ে নাও আর তোমার investment করতে হবে না আমার সাথে হয়ে ছিল আমার সাথে দু তিন বার হয়েছে তো আমি খালি follow করে রেখেছি আমি বলছে আমার কাছে টাকা নেই আমি investment করতে পারবো না কিন্তু তুমি যে পাঁচশো টাকা পাচ্ছ ওটা খারাপ কি না সেটাই আমি ও তাহলে তাই করবো আমি follow করে unfollow করে দিবো করে দিয়ে আমাকে একটা বললো আহ telegram এ প্রথমে বলি instagram এ দুটো কে follow করতে check করার জন্য তো follow করেছি তারপর বললো তোমার এ টাকে পাঠাতে

Instragram একটা ID দিলো বললো ওকে hi পাঠাও তোমার reference করে দাও তোমাকে আমি reference করতে দিলাম তা হলে ঠিক আছে ও তোমাকে contact করে নেবে তখন কিছু details জিজ্ঞাস করবে যেমন আমার আমি আহ কি বলে তোমাকে একটা screenshot পাঠিয়েছি আমার নাম age এই গুলো গুলো দিয়ে তোমার তোমার একটা পাঠাতে বলবো তো পাঠানোর পর আমাকে বললো যে তোমার ওটা পাঠানোর পর তোমার এ করে দেবে কি বলে

বাঙ্ক details চাইবে আচ্ছা আচ্ছা বাঙ্ক details নিজের details দিলে আবার কোনো problem হবে না তো না না কিছু হবে না আমি দেয়াছি দু তিন বার ঠিক আছে তাহলে তো খুব ভালোই আছে দেখা যাক কত টাকা নাকি দেয়। অমিত বলো কিছু

আঠাশ মিনিট হয়ে গেছে আমি বন্ধ করলাম।

কে?

গলা শুনে কে মনে হচ্ছে?

হম ঋতম ই

আমারই number কটা number নিস ভাই? বল